এটি একটি কাপড়ের দোকান কাপড়ের দোকান বলতে জানোই কাপড় অনেক রকমের কাপড় থাকে এখানে। এখানে হয়ত পরে বেড়া শাড়িটা--

সে যোগ্য লোতে আমি তো দেখতে পাচ্ছি না। হয়তো শেখাচ্ছে ব্যায়াম করছে। প্রথমে বাচ্চাটা একটু শরীরে মোটা এবং পরে দুটো বাচ্চা আছে সেই লে কিন্তু খুবই এ তীক্ষ্ণ।

সেগুলো বই গুলো আছে এখানে । ওই গুলো গুলো অনেক রকমের বই আছে এখানে --